এখানে একটা রাস্তা আছে। রাস্তায় নানান রকমের গাড়ি চলাচল করছে। একটা বড় বাস চলাচল করছে ।

চেয়ার গুলো মানুষের বসার জন্যে রাখা আছেসাধারণত কোন কাজে হয়তো এসেছে এখানে ।

যেমন অটো সুমো ট্যাক্সি বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করছে।

এখানে একটা বড় রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার সামনে একটা বড় বাগান আছে বাগানটা খুব সুন্দরভাবে সাজানো আছে বাগানে সামনে একটা মূর্তি স্থাপিত করা হয়েছে।